এবং এখানে বিভিন্ন রকমের ফাস্টফুড খাবারও রয়েছে বিভিন্ন রকমের প্যাকেট -এর খাবারও এই দোকানের মধ্যে পাওয়া যায়।

এখানে মেটেল ও সিটিগোল্ড এর কানে মেটেল এর মালা কানের চুড়ি এবং এছাড়াও মেয়েদের বিভিন্ন ডিজাইন এর ব্যাগ হাত ব্যাগ রয়েছে।